এখানে একটা রাস্তা দেখা যাচ্ছে এবং রাস্তার সামনে একটি পাম্প দেখা যাচ্ছে।

এবং দুটি ফ্যান দেখা যাচ্ছে এবং ইলেকট্রিক ওয়্যার দেখা যাচ্--

পরে মানুষ চেয়ারে বসে দেখা যাচ্ছে।

এখানে একটি ঘর দেখা যাচ্ছে এবং ঘরের ভিতরে একটি ফ্যান দেখা যাচ্ছে।

এবং নীচে অনেকগুলি পাথর ছোট ছোট পাথরও দেখা যাচ্ছে।

এখানে একটি গর দেখা যাচ্ছে ও গরের ভিতরে দুটি টেবিল দেখা যাচ্ছে এবং দুজন মানুষ দেখা যাচ্ছে।

এবং কয়েকটি গাসপালা দেখা যাচ্ছে ইলেকট্রিক খুটি এবং ওয়ার দেখা যাচ্ছে।

এবং দুজন লোক দেখছে দাঁড়িয়ে দেখা যাচ্ছে।

তে মানুষ বিক্রি করছে আর কিছু মানুষ কিনছে এবং কয়েকটি সব্জী দেখা যাচ্ছে।

এবং একজন মালিক বসে আছেন এবং বাইরে কয়েকটি রুমাল দেখা যাচ্চে।

এবং কয়েক একজন মহিলা বসে আছে।

একটি বোর্ড দেখা যাচ্ছে এবং কম্পিউটার দেখা যাচ্ছে।